হ্যাঁ ঠিকআছে আজকে আবার থাক আবার একদিন কথা বলবো আমাদের তো এখানে অনেক রকমের চাষবাস হয় তো আজকের জন্য এই পর্যন্তই থাক

আচ্ছা বেশ তাই হলো তো তুমি পরের দিন পরে আমাকে call করো তো তখন না হয় অন্য কিছু নিয়ে আলোচনা করা যাবে

পশ্চিম মেদিনীপুর জেলার বিসীর্ণ গ্রামে এক দরিদ্র পরিবারে ঈশ্বরচন্দ্রের জন্ম। আঠারোশো বিশ, ছাব্বিশে september মাতা ভগবতী দেবীও, পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এর দু যোগ্য সন্তান ছিলেন বিদ্যাসাগর। গ্রামের পাঠশালায় তার প্রথম শিক্ষা শুরু। তারপর পিতার সঙ্গে পায়ে হেঁটে আসেন কলকাতা এবং,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 নিজের হাতে রান্না বান্না করে রাস্তায় গ্যাসের লইটে দাঁড়িয়ে, রাতের পড়া করে অতি কষ্টে তিনি বিদ্যাশিক্ষা করেন। অসামান্য মেধা ও কঠিন পরিশ্রম, এই দুইয়ের সমন্বয়ে তিনি প্রতেক class এ প্রথম হতেন, ও সেই জন্য বৃত্তি লাভ করতেন। দারিদ্রের কষাঘাত থেকে বিদ্যাসাধনা থেকে নিদ্রিত করতে পারেনি। শিক্ষা সংস্কার সম্পর্কে আলোচনা আহ করুন। ঈশ্বষচন্দ্র বাঙ্গালীদের অশিক্ষার তামাশা থেকে জ্যোতির্ময় আলোতে আনতে চেয়েছিল। জাতিতে তিনি মুক্তি ও বিরাজ ও বিচার বোধে উদ্দীপ্ত করতে চেয়েছিলেন। সেইজন্যে প্রয়োজন ছিল উপযুক্ত শিক্ষার। সংস্কৃত কলেজের পুর্ণগঠনী report এ বিদ্যাসাগর তার শিক্ষানীতিতে নীতিকে দিরক করতে চেয়েছিলেন, কিছু কিছু বয়স্ক মানুষের জন্য। তিনি কারমাটুরে night school খোলেন। metropoliton institute institution কে তিনি বৃহৎ বেসরকারি কলেজে পরিণত করেন। hunding যে পরিকল্পনা মতো তিনি একশো-একটি বঙ্গ বিদ্যালয় স্থাপন করেন। এবং মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান এর জন্য তিনি সবথেকে বেশি প্রয়াসী ছিলেন।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আহ সন্নাস সংস্কারক সম্পর্কে কিছু আলোচনা করো? মাতা ভগবতীর প্রতি শ্রদ্ধায় তাকে নারী মুক্তি আন্দোলনের নিয়োজিত করেছিল। রামমোহন সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করে নারীদের যে, প্রতি যে শ্রধা দেখিয়েছিলেন। বিদ্যাসাগর সেই পথে বিধবা বিবাহ আন্দোলন শুরু করেছিলেন। শাস্ত্রীয় নিয়মের দোহাই দিয়ে সমাজ পতিদের বুঝাতে চেয়েছিলেন বিধবা বিবাহ স্বাস্থ্যসম্মত। দয়া সাগর কাকে বলা হয়? তিনি শুধু বিদ্যাসাগরই ছিলেন না তিনি ছিলেন দয়ারসাগর করুণাসাগর। শ্রী কৃষ্ণ শ্রীরামকৃষ্ণ তাকে দয়া সাগর বলে অভিসিত করেছিলেন।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

লোক লোকাচারের ঊর্ধ্বে মানবতাকে মানবিকতাকে তিনি মূল্য দিয়েছিলেন বেশি। এই প্রথিবীতে সাধারণ অবহেলিত মানুষদের বসবাস যোগ্য করে।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 এই মাতৃভক্তির মাতৃভক্তিই তাকে সকল বাধা বিঘ্ন তুচ্ছ করে, পরে দুঃখ মোচনের প্রেরণা দান করেছিলেন। ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাহিত্য কীর্তি সম্পর্কে ব্যাখ্যা কর। বাংলা সাহিত্য বিদ্যাসাগরের পতিভার কাছে গভীরভাবে বেতাল পঞ্চবিংশতি। বর্ণপরিচয়, সীতার-বনবাস, শকুন্তলা, ভ্রান্তিবিলা প্রভৃতি গ্রন্থ ছিল। প্রবাহ মানে শত শাষপুরতো গ্রন্থের এক জ্বলন্ত দৃষ্টান্ত। বর্ণপরিচয় এর মাধ্যমে প্রত্যেকটি সাধারণ বাঙালির হাতেখড়ি দিয়েছে বলে অত্যুক্তি হবে না। এছাড়াও তিনি সমাজ সংস্কারমূলক বহু সাহিত্যের রচিইতা। রঘুরচনে মধ্যে অতি অতি অল্প হইলো আবার অতি অল্প হইলো ইত্যাদি দৃষ্টি আকর্ষণীয়।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জাতীয়তাবোধ সম্পর্কে আলোচনা করো।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 তিনি নিজেকে নিয়োজিত করে ছিলেন। সিপাহী বিদ্রোহ দমন করার জন্য ইংরেজরা সংস্কৃত করে যে অস্থায়ী আস্তানা স্থাপন করতে চাইলে, বিদ্যাসাগর মশাই তার প্রতিবাদ করেন। জাতীয় তিনি সশস্ত্র আন্দোলনে রূপায়িত করার স্বপ্ন দেখতেন। মা ও দেশের মাটির প্রতি তার টান ছিল সহজাত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর সম্মান স্বীকৃতি সম্পর্কে কিছু বলুন। আঠারোশো আশি সালের এক januyari বিদ্যাসাগর মহাসয়কে সিয়াইট উপাধিতে ভূষিত করা হয়। আঠারোশো বিরাশি সালে বিদ্যাসাগর মহাসয় পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের salon নির্বাচিত হয়েছিলেন। বিদ্যাসাগরের চারিত্রিক গুণাবলী গুলো বলুন। বিদ্যা বিদ্যাসাগর যে যুগে জন্মগ্রহণ করেছিলেন সে যুগ ছিল age of reason and rights of men কুসংস্কারের কুসংস্কারের অঝলার,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

বিদ্যাসাগরের মৃত্যু সম্পর্কে বল।

অতলান্ত প্রক্রিয়া ইংরেজ সৈনিকের দুইবার তেরিস সীতা এবং বাঙ্গালী journalist স্নেহ সুকোমল বিনয়ের অপূর্ব সম্মেলন ঘটেছিল।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 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন দরিদ্রের পরম বন্ধু। মানবতার মহান পুরোহিত। যার সমস্ত জীবন আদর্শ, এই অধঃপতিত জাতিকে চরম অপমানের হাত থেকে রক্ষা করেছিল। যার বিলাসিতাহীন সরল জীবন এই শুষ্ক হৃদয়হীন দেশে করুনার প্লাবন বয়ে দিয়েছিল। যার জ্ঞান গভীরতা ও পর দুঃখ কাতরতা বাঙালি সমাজে নবজীবনে আলোক রোশনি বিস্মিত হয়ে পড়েছিল। তিনি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, তা সর্বজন স্বীকৃত। এইকালেও তাই বিদ্যাসাগরের চারিত্রিক গুণাবলী আমাদের একমাত্র আদর্শ। বিদ্যাসাগরের উপলব্ধি করতে গেলে তাকে, যথার্থ মূল্যায়ন করতে গেলে প্রয়োজনটা spath এর মত চারিত্রিক কাঠামোকে অনুধাবন করা। বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন জন্মগ্রহন করেছিলেন আঠারশো বিশসালে ছাব্বিশ septmber পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বিসীর্ণ গ্রামে।

বিদ্যাসাগরের পিতার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর কত সালে কলকাতাই পাট কোলকাতাই পাটশালাই ভর্তি হয়?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 বিদ্যাসাগর কত সালে সংস্কৃত কলেজে ভর্তি হন?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 ঈশ্বরচন্দ্র কত সালে বিদ্যাসাগর উপাধি লাভ করেন? ঈশ্বরচন্দ্র আঠারশো উনচল্লিশ সালের মধ্যেই বিদ্যাসাগর উপাধি লাভ করেন।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

hello হ্যাঁ আনন্দ, শুভঙ্কর বলছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বলছি কালকে যে তোকে story টা বলব বলে ফোন করেছিলাম তুই তো ফোনই তুললি না। তারপর এখন ফোন করছি ওই জন্য। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ কালকে store opening ছিল ও আহ ওইটা বলব বলেতো ফোন করেছিলাম তোকে। তুই তো ফোন তুললি না। হ্যাঁ, বলছি কি কালকেতো আমরা গেলাম ওখানে হ্যাঁ, হ্যাঁ। না না প্রথমে store এ গেছিলাম। store থেকে তারপরে এখানে এলাম। হ্যাঁ। হ্যাঁ, ওই দশটা নাগাদ~ দশটা সাড়ে দশটায় বেরিয়েছিলাম বাড়ি থেকে। হ্যাঁ, bike নিয়ে এসেছি, ট্রেনেতো এখন খুব গরম, ও হ্যাঁ ওই জন্য bike এ এলাম। বাইকে প্রায় চল্রিশ-পঁয়তাল্লিশ মিনিট লেগে গেল। হ্যাঁ বাইকে আসার পর তারপরে store এ এলাম, store এ এসে একটু খাতায় sign ফাইন করে sign ফাইন করে তারপরে একটু mail check করলাম। mail এ একটা important mail ছিল, এই mail গুলো দেখলাম। mail গুলো দেখে তারপরে একটু floor এ গেলাম। floor এ গিয়ে ও হ্যাঁ, অনেক product ও price এ changes ছিল, ওগুলিকে ঠিকঠাক করালাম। একটা customer এসে problem করছিল ওরটা একটু solution দিয়ে

না যেতাম না। প্রথমে আহ আমার একটা Staff কে নিলাম। ওকে নিয়ে প্রথমে store এ গেলাম। নতুন store এ । ওখানে গিয়ে ওই জিনিসটা security কে দিলাম। security কে দেওয়ার পরে আমরা store এ ঢুকলাম। প্রচুর ভীড় প্রচুর ভীড়। তারপর সাড়ে তিন লাখ চার লাখ টাকার মতো sale হয়েছে। অনেক support staff এসেছিল। সবাই একটু সবাই খুব busy । খুব busy ছিল, যে যার কাজ করছে। আমরা তো কালকে বিরিয়ানী-ফিরিয়ানী প্রচুর খেলাম। আমরা দুটো নিয়েও এসেছি বিরিয়ানী বাড়িতে। হম আমাদের মালিক আবার ওখানে free আইসক্রিমের ব্যবস্থা করেছিল। আমি চারটির মতো আইসক্রিম খেয়ে নিলাম। আমার সাথে যে ছেলেটা ছিল ওতো ছয়-আটটা খেয়ে নিয়েছে আইসক্রিম। show টা খুব সুন্দর করে decorate করেছে, খুব সুন্দর সাজিয়েছে। আর ঢাকি এসেছিল, তারপরে সানাই বাজছিল, ঢাকিতো পুরো ওটা নিয়ে পুরো গ্রাম ঘুরেছে। এ ঢাকি ঢাক পিটিয়েছে, leaflet দিয়েছে। ভাইরে খুব খাইছি খুব খাইছি কালকে মেলার মতো ভিড় হয়েছে এখানে একদম side এ খেলার মাঠে ঐটাই হ্যা ওখানে ঐ আটবড়াবরে জায়গাটার নাম আটবড়া কালকে open হয়ে গেল। সমেন~ সমেন চাচ্চু হলো সমেন হচ্ছে ওখানকার ম্যানেজার আমার সবথেকে দুইজন গেছিলো, ওখানে সাহায্যের জন্য ও হ্যা অজয় গেছিলো, আহ

হম আমরাতো মোটামুটি খুব enjoy করলাম। যার যার customer দের যা যা সাহায্য লাগবে, ওগুলো করলাম। bill এ continue ঐ bill এ দুইজন নারীসহ ওটাকে change করে আমরা আবার bill এ গেলাম। bill করলাম, গ্লাসটাস সাহেব এসেছিল, গ্লাসটাস সাহেবের সঙ্গে কথা বললাম। আরো তিনজন ম্যানেজার এসেছিল, ওদের help এর জন্য ওরাও help করছিলো। মূলত জিনিস দেখলাম ওদের ওদের চেয়ে মানে যেগুলো প্রতিদিন বাড়িতে লাগে continuous যেগুলো daily essential হম ওগুলো কিন্তু ওদের কাছে প্রচুর আসে। যেমন হচ্ছে চেয়ার আছে, তারপরে জলের বোতল ওগুলো ওদের store এ অনেক এসেছে, কিন্তু আমাদের খুব কম আমাদেরতো প্রথম থেকেই চেয়ার আসেনি। ওদের অনেক চেয়ার এসেছে আমাদেরতো একদম আসেনি। তারপরে ওদের সবজি section ও দেখলাম অনেক বিভিন্ন ভিন্ন varieties ফল এসেছে, ও কমলালেবুর দাম ওখানে অনেক কম ওখানে চালের অনেক কম তেলের দাম অনেক কম তারপরে ঠান্ডা পানিও তারপর কোম্পানির যে চাম্পা কলা ঐটার একটা নতুন উম বিভিন্ন ভ্যাট ভাগ এসেছে আরেকটা এটা আমাদের কাছে আসে না দেখলাম প্রায় পাঁচ ঘন্টার মতো ছিলাম। পাঁচ ঘন্টা থাকার পরে ওখান থেকে আবার বিরিয়ানি খেলাম বিরিয়ানি খেয়ে তারপরে আবার চলে এলাম। হ্যা স্যারের সঙ্গে কথা বললাম, স্যারের সঙ্গে কথা বলে বললাম আমাদের store আসার জন্য ওদের সেটা আমি আগে থেকেই চিনতাম। ওনার সঙ্গে কথা বললাম, উনি বলছেন যে, এতোদিন দেখা হয়নি কেন বল বললাম, একটু কাজে ব্যস্ত ছিলাম। কিন্তু side এ আসা হয়নি। খুব সুন্দর আমি যথাসাধ্য কালকে চেষ্টা করেছিলাম যাতে আরেকটু sell টাকে বাড়ানো যায়। কিন্তু হলো না। যাই হোক সাড়ে তিন লাখ-চার লাখ টাকা sell হয়েছে এটা অনেক। একটা পাড়া গ্রামের মধ্যে এতো টাকা sell হওয়াটাও অনেক বড় ব্যাপ~ অনেক বড় ব্যাপার। হ্যাঁ আমি যথাসাধ্য চেষ্টা করেছি আমাদের স্যারও খুব happy যে আমরা এতটা চেষ্টা করেছি। তারপরে আমরা আবার গেলাম। প্রথমতো আমরা ওখান থেকে চলে গেলাম, যাওয়ার পরে আবার বিরিয়ানী নিয়ে এলাম অন্য দোকান থেকে। শেষ হয়ে গিয়েছিল আবার নিয়ে এসে আবার সবাইকে দেওয়া হলো। মাঝে মাঝে লোক সংখ্যা প্রচুর হচ্ছে ওখানে। বিকাশ যাদব

তারপরেও আমরা মোটামুটি করে গেলাম। না আমরা তিলকের ম~ মটর সাইকেলটা নিয়ে গেছিলাম। তিলকের মটর সাইকেলটা নিয়ে খুব মানে ভালোভাবেই যাওয়ার সময়ও আমিই চালিয়েছি আসার সময়ও আমিই চালিয়ে চালিয়ে এসেছি। আমি দেইনি ওকে।

তারপর আমরা এলাম, এসে আবার store এ join করলাম। store এ আমাদের শ্রমিক ছিল না ওই জন্য। শুধু তিলক ছিল। আর আমাদের শান্তনু ছিল। তারপর আমরা আবার store এ এসে কাজে লেগে পড়লাম। কাজ করতে করতে করতে করতে করতে সেই সাড়ে দশটার সময় বাড়ি গেলাম। তার উপর আবার দুটো গাড়ি এলো। গাড়িগুলো খালি করলাম আমরাই। সবকিছু product গুলো মিলিয়ে মিলিয়ে মিলিয়ে মিলিয়ে দেখে ওগুলোকে আবার খালি করলাম। সব কটা দৌড়ে এলো। ওদের ইফতার ছিল। আমরা এক সঙ্গে বসে ইফতার করলাম। ইফতার করে আমরা আবার খেতে~ অন্য একটা কাজে লেগে পড়লাম।

তারপরে আমরা আমরা সবাই মিলে leaflet দিতে গেলাম। সবার বাড়িতে গিয়ে গিয়ে সবার হাতে হাতে leaflet দিলাম। আবার সবাই নিমন্ত্রণ করে এলাম যে, আপনারা আসেন আপনারা আসবেন, আসবেন তাও কালকে আমাদেরও ভালোও sell হয়েছে। কালকে আমরাও সত্তর হাজার টাকা sell করেছি। খুব সুন্দরভাবে কালকের দিন গেছে। মেঘলা মেঘলা ছিল তো তাই এতোটা রোদ মানে গরমটা বোঝা যায়নি। খুব সুন্দরভাবে দিন কেটেছে, পুরো দিন ব্যস্ততার মধ্যের ছিলাম তো খুব সুন্দরভাবে দিন ভালো লেগেছে। খুব সুন্দর ভালো লেগেছে দিনটাকে খুব আনন্দ উপভোগ করেছি আমরা। তারপর store আসার পরে দুই তিনটা কাজ করলাম মোটামুটি মোটামুটি সাড়ে দশটা বাজে আমরা বাইরে যাওয়ার জন্য ready হয়ে গেলাম। কিছু মাল আমাদের সেগুলো খারাপ হয়ে গেছিল stock গুলোকে আমরা ফেলে দিলাম। আমাদের system উদ্ধার করে পরে আমরা stock গুলোকে ফেলে দিলাম। তাই তার মানে আমি আমার ফোন করে জিজ্ঞাস করছিলাম যে, sell হচ্ছে না কেন? sell হচ্ছে না কেন? তাই আমি আবার customer care জিজ্ঞাস করছিলাম যেন আরো উম আমাদের sell টা বাড়ে তাও সত্তর অব্দি পৌঁছোতে পারতাম।

তিলক হয়েছে খুব সুন্দর perform করেছে। আমি চাই তুমি একবার এসে আমাদের store ঘুরে যাও কেমন আছে আমাদের store? কিভাবে চলছে আমরা কি আরো কিভাবে ভালো~ ভালোভাবে আরো নতুন করে আরো ভালোভাবে কাজ করতে পারি। তুমি একবার এসে তুমি দেখিয়ে দিয়ে যাও। এই জিনিসটাই আমরা আশা করছি তাই আমি চাই তুমিও ভালো আছো, কিভাবে ভালো থাকো, শুধু মন দিয়ে কাজ করো। কিছু সমস্যা হলে বলো ঠিক আছে, হ্যা কোনো অসুবিধে হলে বইলো ঠিক আছে উম আমাদের তোই কাজ করে করে কেটে যাচ্ছে কোনো অসুবিধে নেই। খুব ভালো চলছে খুব ভালোভাবে কাজ করো কিন্তু তা নাহলে আহ এই হলো হ্যা ঠিক আছে আমি রাখছি এখন কাজ চলছে ঠিক আছে তোমাদের বিয়ে হলে পরে ফোন দিবো হ্যা অসুবিধে নেই রাখছি হ্যা ভাই অসুবিধে নেই।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 হ্যাঁ কি করবো এই খাওয়া দাওয়া করে এই মাত্র বসলাম একটু, তোর খাওয়া হলো?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

তাই তো তোর ছবিটা তো status এ দেখলাম তা অনেক টা খারাপ হয়ে গেছিরে

আমি এই তো ধর এখন তোর বাড়িতে বসে আছি এই খাওয়া দাওয়া করলাম বাবাদের সঙ্গে নিয়ে বসে আছি বাড়িতে আচ্ছা, দিয়ে তাহলে আমি যেটা তোকে বলছিলাম যে কৃষি কাজ সম্বন্ধে তখন বলছিলাম না লালসোনা করছিলাম তো আমি ভাবছি যে উম আমি কিছু কৃষি কাজ করবো জানিস তো হ্যাঁ তো তুই তো বল্লি যে তোর গ্রামের ওই খানে গিয়ে তোর ফাঁকা জায়গাতে উম কাজগুলো করবি তো সে বিষয়টা ভালো একটা প্ল্যান তো আমি যেটা বলছিলাম আমিও তোকে এই বিষয় নিয়ে phone টা করলাম যে তুই যেই খানে চাষবাস টা ধর করবি বলছিস তো সেখানে কি আমাকে share হিসাবে নিবি কারণ কি বলতো আমাদের তো সেরকম জমি নেই তো তুই যদি ভাবিস যে share হিসাবে নিবি আমাকে share এ তো নিতে পারিস তাহলে তোকে phone করে জানতে চাইলাম দেখ এখন একটা কথা বলি এখন একটা এ ব্যাপার খুব ভালো হচ্ছে যে ধর যাদের ধর জমি আছে তো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 এ~এরকম আমাদিকে জমি দেখতে হবে যেই জমিতে ধর ভালো ফসল ফলে তাদের কাছে থেকে সেই জমিটা এক হোক বা দুবছরের জন্য হোক একটা ভাড়াতে নিয়ে নিতে হবে তো সেখানে কিন্তু কৃষি কাজ আমরা করতে পারবো

হ্যাঁ ওটা তো হবেই কিন্তু যদি আরো ভাবে বা আমরা ভাবি যদি আরো বাড়াবো তাহলে কিন্তু আমাদের কিন্তু এই পদ্ধতিটাই নিতে হবে তা আমি যেটা বলছিলাম তাহলে তোদের জমিটাতে চাষতো তুই তো বলছিলিস যে একই করবি তাহলে আমিও তোর সঙ্গে থাকতাম গবাদি পশু যেটা বলছে আমারও একটা সৌখিন জিনিস আমারও শখ আছে তো সেই হিসাবে আমিও ধর উম যেতাম তো সেখান থেকে তোর সঙ্গেই থেকে নাহলে চাষবাস টা আমিও দেখতাম বা সেই কাজগুলো আমিও করতাম নিয়ে নাহলে যদি দেখতাম বেশ তখন একটা মোটা অঙ্কের profit বা অন্যের জমি নিলাম বা সেই জমি নিয়ে তারপরে ধর তোকে এ দিলাম বা কিছু করলাম

আবার যদি তুই যদি সঙ্গে থাকিস ঠিক আছে তোরও তো অনেকটাই অভিজ্ঞতা আছে যদি ধর তোদের বাড়িতে কৃষিকাজ সম্বন্ধে তো অনেকটাই বাবা জেঠু কাকারা সবাই ধর যেহেতু আছে যুক্ত যদি ধর তুইও আমার সঙ্গে সাহায্য করতে পারবি সেটাই সেটাই আমিও সেই বিষয়টা নিয়ে ভাবছিলাম আরকি আর collage এর ব্যাপার টা কি হলো যেই তোর দিলো assignment tassignment নিয়ে সেটা হ্যাঁ ওটাটা তো ধর আমি তো অনেকটা লিখে লিখে ফেলেছি বসে আমি লিখছিলাম অনেকটাই লিখেছি তোর সঙ্গে আলোচনা করার পর আমি ওটা অনেকটাই লিখে ফেলেছি আর কিছুটা বাকি আছে তো থাক আমি পরে করবো এখন তোর সাথে একটু মানে কথাটা বলি উম যে আমাদের কৃষি কাজটা কিভাবে কি করবো না করবো তুই বলছিস যে আমার সঙ্গে farming এ তুই যুক্ত হবি ওটাও একটা ভালো ওটা~উ এটা কিন্তু ভালো ভাবনা চিন্তা তুই যদি যুক্ত হস কিন্তু ভালোই হবে খারাপ হবে না না সেটা কি বলতো আমি ভাবছিলাম যেহেতু আমার নিজের personnel কোনো জমি নেই না তাহলে সেই হিসাবে আমি তো একাই ধর এখন বর্তমানে আমার তো শখ আছে ইচ্ছা আছে জিনিসটা

আর যদি তোর সঙ্গে থেকে কিছু করতে পারতাম নাহলে সেটা যদি ভালোই হতো আমার মনে হয় হুম একদমই ঠিক দেখ উম farming টা আমার মনে হয় যে খুব একটা ভালো একটা আহ উম একটা ভালো জিনিস কিন্তু যেখানে ধর আমরা চাষবাসটা করবো বা ধর কৃষি কাজ টা শুরু করবো সেখানটার কিন্তু ভালো করে দেখে নিতে হবে যে জলবায়ু টা মানে কেমন ঠিক আছে মানে আবহাওয়া টাও কিন্তু দেখতে হবে বা মাটিতে ওই মাটিতে কি ধরণের সবজিটা ভালো ফসলটা ফলবে সেটাও কিন্তু দেখতে হবে মানে আমি যদি ভাবি যে ওই শুধু ধান লাগাবো শুধু ধান লাগালে হবে না জানিস তো সঙ্গে সঙ্গে তোর উম গমের গমটাও লাগাতে হবে আলু ভুট্টা মানে য~যেটা মানে আহ আমাদের ওই মাটিতে ভালো আহ উঃ তৈরী হবে সেটা কিন্তু দেখতে হবে জানিস তো হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলছি তুই একটু tower এর মাজখানে থাকিস বুজলি তো এক আধ বার কথা গুলো কেটে যাচ্ছে তো তুই যেটা বল্লি যে বুজলাম সেই বিষয়টা নিয়ে তো আমার ক্ষেত্রে তাই মনে হয় যে যেই জায়গাটা টা ধর নেবো বা যে জায়গাটাতেই চাষবাস start করবো তো সেই জায়গাটা তো ভালোভাবে দেখে নেবোনা আগে কোন ফসলগুলো তারা লাগিয়ে ছিল কোন ফসলটাতে তারা বেশি লাভ প্রদান পেয়েছে বা আমরা কোন জিনিসটা করলে বেশি মানে ভালো জিনিস হয়ে উঠবে বা কোনটা বেশি better হবে সেই জিনিসটাও আমরা জানবো তাই না একদমই তাই এবার এটা একটা এই একটাও কাজ আছে জানিস তো মানে পঞ্চায়েত এ কি হয় জানিস তো মানে কৃষির যে মেলা টা বসে মানে যেখানে কৃষির সম্বন্ধে সমস্ত কিছু কৃষকদেরকে বোঝানো হয় হ্যাঁ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 যে তারা ধর মাটি সম্বন্ধে আমাদের থেকে ভালো অভিজ্ঞতা আছে যে এই মাটিতে কোন ফসলটা ভালো হবে কোনটাতে আমরা একটু বেশি আহ মূল্যহীন মানে কট নিতে পারবো করতে পারবো তো এটা কিন্তু দেখলে দেখা যেতে পারে আরেকটা জিনিস আমি ভাব ছিলাম যদি চাষবাস start করি ঠিক আছে তো চাষ সম্বন্ধে তত তা আমাদের জ্ঞান তো এখনো পর্যন্ত হয়ে উঠেনি বা নেই যত টুকু শিক্ষার মাধ্যমে এসেছে বাস টোটো টুকুই কিন্তু যারা চাষের প্রতি অনেক মনোযুক্ত এবং না অনেক বছর ধরে চাষ করে এসেছে তো তাদের কে তাদের সঙ্গে কথা বলে বা তাদের সঙ্গে একটু আলোচনা করে সেই জিনিসটা কিন্তু করতে পারি বুজলি কি মনে হয় তোর একদম আমাদের দেশ কে নিয়ে ধর কৃষি প্রধান দেশ এটা তো জানিসই ভালো করে উম তারপরে ধর এইখানে কোনো হাঁস মুরগি তারপরে তোর মৎস্য মাছ এইদ্বারা তারপরে গরু ছাগল সবই তো পালন করা হয় তো ফসলের সঙ্গে সঙ্গে ভাবছি যে আমরা এই গুলোও কিন্তু করবো হ্যাঁ মানে এই গুলো তাইতো হ্যাঁ পশু পালন যেটা বলছে এটাতে কিন্তু একটা ব মানে কৃষি কাজ বা farming এর মধ্যে একটা বড়ো অংশ

আমাদেরকে দেখ others খড় গুলো হয় ফেলে দিতে হবে বা বিক্রি করতে হবে তো সেই দিক থেকে যদি একটা গরু সেবন বা খাবার হিসাবে যদি আমরা তাকে দিতে পারি তাহলে তো আমাদের কাছেও একটা ভালো জিনিস হয়ে যাবে থাকতে থাকতে শেষ হয়ে যাবে গুরুরও একটা খাবার হয়ে যাবে তাইনা গরু তো খড় খেতে বেশ ভালোই বাসে সেটা তুই জানিস আমিও জানি

বা আবার ধর সেই জায়গা ভবিষৎ এ পাই তাহলে কি করবো বলতো পাশে একটা পোল্ট্রি farm করবো মানে ওটাতে কিন্তু ভালো লাভ আছে জানিস তো

সে তো দেখ farming মানেই হচ্ছে দেখা সোনার ব্যাপার টা থাকছে তুই যে কোনো farming এর কাজ করনা কেন তোকে কিন্তু নিজে আহ মানে নিজে কিন্তু নিজে হাতে তোকে পরিচর্চা টা করতে হবে তুই যদি ভাবিস যে না আমি আহ বাড়িতে বসে farming করবো বা লোক দিয়ে farming করবো তাহলে কিন্তু হবে না মানে তোকেও কিন্তু মাঠে নামতে হবে দেখ আমি যেটা বলছিলাম সেটা তো বটেই যে হ্যাঁ বাড়িতে বসে থেকে কোনো জিনিস চাইলেই পাওয়া যাই না সেটাতো ঠিক কিন্তু আরেকটা জিনিস সেদিকে কি বলতো যে যেটা ভাবছিলাম যে farming তো করাটা অনেক ঠিক আছে সেটা ধর আমরা যদি আহ কোনো একটা ধান চাষ বা কোনো একটা চাষের দিকে লাগাই তো সেটা ঠিক আছে আবার গবাদি পশুর দিকে যদি গরুটা নি ছাগলটা নি ঠিক আছে তো এই সব জিনিস জাতীয় জিনিস গুলো নিলে আবার যদি বলিস মুরগি গুলো নিতে তাহলে মুরগির একটা আমি যতটুকু জানি যে মুরগির ধরণটা কি রকম বলতো সেটা তোর প্রত্যেকদিন পরিস্কার করতে হবে হ্যাঁ পরিস্কার করার পর তাদের খাবার যে যোগানটা সেটা দু-বেলা না তিন বেলা দেয় সেটা time মতো দিতে হবে তাদেরকে জল পান করানোর জন্য জলটা দিতে হবে হ্যাঁ তাদের প্রত্যেকটা জিনিস লক্ষ রাখতে হবে যে তাদের ভিতরে আবার কি বলতো মাঠের দিকে farming টা তো বেশি হয় তো সেই হিসাবে তোর আবার মানে ঘাসের দিক থেকে ঘাস ও কিছু এনে দিতে হবে আবার কোনো যাতে সাপ বা পোকামাকড় যাতে ঢুকে না পরে সেই ভিতরে বা সেই পোল্ট্রি মুরগি যাতে অসুবিধা না হয় সেই দিকটাও লক্ষ রাখতে হবে এবার কি বলতো সব দিকটা মানে দুজনে মিলে দেখাটা একটু মুশকিল হয়ে যাবে যদি এত কিছু একদম আহ মানে ধরাত করে start করতে যাই হ্যাঁ সেটা তো ঠিকই বলে ছিস তো প্রথমে তো আহ মানে পোল্ট্রি farm টা তো আহ মানে পরিকল্পনা নিয়ে রেখেছি আগে তো ধর কৃষি কাজ টা শুরু করবো কৃষি কাজটা শুরু করার পরে যদি ধর হাতে দেখা যাই সেই রকম সময় সুযোগ থাকে তাহলে পাশা পাশি তখন পোল্ট্রি farm টা করবো সেটাই তা ঠিক বলে ছিস হ্যাঁ করলে ওটা অনেকে একটা ভালো এবং কি বলতো পোল্ট্রি farm এ অনেক লাভ জনক উপাদান ও আসে আমাদের কাছে বুজলি যারা পোল্ট্রি farm করে হ্যাঁ লসও lossbusiness এর মধ্যে loss লাভ টা তো থাকবেই but ওটাতে যদি আমরা চাষটা ঠিক ভাবে করতে পারি পোল্ট্রি চাষটা যদি ঠিক ভাবে করতে পারি তো লাভের অংশটাও অনেকটা চলে আসে কারণ কি বলতো আবার কি হচ্ছে বলতো এখন কার পোল্ট্রি farm এ যে injection গুলো দিচ্ছে সেগুলো ওজন বাড়ানোর জন্য তাড়াতাড়ি বড়ো হওয়ার কারণে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 এই যে তোর অতিরিক্ত যে সব সার ব্যবহার করা বলছে জমির ক্ষেত্রে বল আর তোর ferm এর ক্ষেত্রে বল হ্যাঁ তো আমি চাইছি যে সমস্ত কিছুটা কি বলতো সময় নিয়ে হোক আমার কিন্তু অতিরিক্ত কোনো আহ অতি তাড়াতাড়ি কোনো কিছু করবো না তাড়াতাড়ি injection দিয়ে তো মা ম পোল্ট্রি কে বড়ো করবই না মানে যেটা ধর ধীরে সুস্থে যেটা হয় সেটাই করবো এতে কি হবে বলতো মানে আমি হয় তো জানি যে

তোতে আমাতে মিলে কিন্তু এটা খুব ভালো পরিকল্পনা নিয়েছি যাই হোক না কেন আমরা এই রকম কোনো কাজেই করবো না

ভালোর জন্য বা চালানোর জন্য একটা পরিকল্পনা নিয়েছি সেদিক থেকে মানুষের যদি এক টুকরোও অংশ ক্ষতি না হয় বা তারা ক্ষতির সমীক্ষণ না হয় বা সমুখীন না হয় সেই জিনিসটা আমরা কিন্তু ভালো ভাবে লক্ষ টা রাখবো বুজলি একদমই ঠিক আর তুইতো জানিসই যে আমাদের দেশ তো এমনিতেই কৃষি প্রধান দেশ হ্যাঁ তো বলে নাকি আমাদের আহ প মানে পশ্চিমবঙ্গ নাকি উম তোর সবুজ বাংলা ঠিক আছে

কদমটা কিন্তু মানে বাড়ছে কিন্তু একদিকে দেখা যাচ্ছে কৃষির উদপাদন বাড়ছে কিন্তু কেও তো সেরকম কৃষি কাজ করতে চাইছে না সেটাই সেটাই সেটাই আর মানে কি বলতো এখন কার সবারির tempar হয়ে গেছে না যে মানুষ না আমরা একটা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 তো সেই জিনিস দিক থেকে আমাদেরকে একটু ভাবা উচিত যে না তারাই হচ্ছে আসল মানে faiter যাদেরকে বলে কারণ কি বলতো তারাও অনেকটা যুদ্ধ করে আমাদের জন্য খারাপ ভাত সেবন করে বা খাবার তৈরী করে তারার তারপর মার্কেটে বিক্রি করে